সামনে অনেক ওষুধ রাখা রয়েছে-এ। পিছনে কিছু সারকুলার লিখা রয়েছে।

এটি-ই একটি রাস্তা। এদিকে একটি মেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। ওদিকে একটি বাস আঁকানো আছে। এদিকে এস.আর.এম.বি. ।

এখানে যে ছোট ছোট স্ল্যাপ তৈরি হয় খুঁটি তৈরি হয় ।উপাধির একজন দাঁড়িয়ে আছি ।

এতি-ই একটি বহু-উ পুরানো-ও মন্দি-ইর। সামনেটায় একটা বড় লম্বা-আ জালান আছে। এদিকে দুটো-ও গেট দেখতে পাওয়া যাচ্ছে।